এখানে দেখা যাচ্ছে এটি একটি বুদ্ধ মূর্তির মতো এবং অনেকজন মানুষ এখানে বসে রয়েছে।

এর পাশের প্যান্ডেল দিয়ে বানানো হয়েছে এবং এর পাশে একটি মূর্তি রয়েছে সোনালী কালারের।

এখানে দেখা যাচ্ছে একটি মুদিখানা দোকান।

এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের অনেক ব্র্যান্ডের চারটি মিক্সার গ্রাইন্ডার ।

একজন এখান থেকে মাছ ক্রয় করছেন।

এখানে দেখা যাচ্চে এটা একটি মন্দিরের মতো।

এখানে দেখা যাচ্ছে হোটেল গেট ওয়ে কার্নাটাকা ।

কর্ণাটকের একটি হোটেল দেখা যাচ্ছে এর নিচে পার্কিং রাখা আছে।

উম-এখানে দেখা যাচ্ছে এটি একটি গাড়ির থেকে তোলা ফটো চলতি গাড়ির থেকে উপরে একটি সড়ক দেখা যাচ্ছে।

এবং অনেকজন মানুষ এখানে দেখা যাচ্ছে এবং গেইটের পাশে সিকিউরিটি গার্ড এখানে দেখা যাচ্ছে।